মেয়েলোকের সামনে কয়েকটি ডেক্স রাখা রয়েছে।

ঘরের উপরে টিন লাগানো রয়েছে।

গাছের পাশে একটা গর দেখতে পারছি।

গরের মইদ্যে কয়েকটি কুটা লাগানো রয়েছে।

এখানে কয়েকটি মাছ দেখতে পাচ্ছি।

সাইডে একটা কারেন্টের তার দেখতে পাচ্ছি।

উপরে আরও একটি লাল কালারের বাল্ব দেখতে পাচ্ছি।

ভিতরে আরও একটি টেবিল ফ্যান দেখতে পাচ্ছি।

এখানে একটা গাড়ি দেখতে পাচ্চি ।

এখানে একটি রুম দেখতে পাচ্ছি।

ইস্কুলের জানলার মধ্যে গ্লাস লাগানো রয়েচে।

ক্লাসরুমের দেওয়ালের মইধ্যে একটা পর্দা লাগানো রয়েছে।

একানে একটি গাড়ি দেখতে পাচ্চি।

জিম সেন্টারের মইধ্যে কয়েকজন ব্যক্তি দেখতে পাচ্ছি।

মাঠের মিডিলে একটা লাইট লাগানো রয়েছে।

মাঠের দুনো সাইটে কয়েকটি ঘর দেখতে পাচ্ছি।

সামোনে সূর্যের আলো দেখতে পাচ্ছি।

এখানে একটা মাঠ দেখতে পাচ্ছি।

মেয়ে লোকের মুখের পাশে একটি মাইক্রোফোন রয়েছে।

উপরে সুইমিং ক্লাব লিকা রয়েছে।

রাস্তার মধ্যে একটা অটো গাড়ি দেখতে পাচ্ছি।

ঘরের উপরে মেঘলা আকাশ দেখতে পাচ্চি।

ফার্মেসির ভিতরে কয়েকটি টাহা দেখতে পাচ্ছি।

তাকের মইধ্যে অনেকগুলা ঔষধ রাখা আছে।

রাস্তার মইধ্যে ব্লক লাগানো রয়েছে।